এখানে বড় একটা ক্ষেত দেখা যাচ্ছে ক্ষেতের মাঠ আছে মাঠ --

মন্দির টা খুবই পুরানা হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে জায়গাটা।

এখানে ফংশন হচ্ছে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে গোলাপ ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে।

দেখা যাচ্ছে নদীর ভিতরে লাইট এর আলো গুলো দেখা যাচ্ছে।

রুম -টা ছোট আছে আর অনেকগুলো বেলুন টাঙিয়ে রেখেছে-এ।

নীল রঙ ধোলো রঙ সিশা লাগানো আছে কাঁচ লাগানো আছে লাইট আছে।

এটা একটা বোড় বাড়ি আছে বাড়িটার বগলে একটা এ_টি_এম আছে।

খুবই সুন্দর জায়গা ।

মাঠ আছে | মাঠে একটা জায়গা আছে পাহাড়ি এলাকাতে ।

লাল রং আছে | এখানে লাইট লাগানো আছে ।

দোকানটা আ খুবই সুন্দর লাগছে লাল রং আছে।

এটা একটা বইয়ের দোকান আছে এই মানুষটা পুজো করছে।

জলের একটা ফ ফোবারা হয় তো দেখতে খুবই ভালো লাগছে অ অনেকগুলো ফুল আছে।

পায়া আছে অনেকগুলো গাছপালা গুলো আছে জল আছে ।

দাঁড়ি আছে চশমা আছে দেখতে খুবই ভালো লাগছে ছেলে ।

খুবই ভালো জায়গাটা। আশেপাশে গাছফুল গুলো আছে ।

আঃ মহিলা নদীর ধারে ছট পরবের পূজো করতে এসেছে ।

টাইল লাগানো আছে অনেক ভালো করে সাজিয়ে রেখেছে বাড়ি টাকে ।

খুবই সুন্দর একটা পারক আছে | অনেকগুলো মানুষ--